হম bye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

আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে।

জীবনে একটা নতুন অতিথি এলো

হটাৎ বুঝতে পারিনি বলো এইতো কবে আমাদের কদ্দিন কটা মাস হলো বিয়ে হয়েছে ও হটাৎ করে আহ বাবু এলো

বুঝতেই পারিনি তবে একটু লজ্জা

প্রথমে normally আমার ওরকম তো হয়

মা দিদিভাই বললো

হম তারপর বাবু এলো হম তুমি বললে যে তারপর Doctor দেখলে এখানে Test করার পরে মানে Test তাও আমি পারছিলাম না তারপরে তো ওখানে গেলাম প্রথমে তো আমার লাজুক লাজুক লাগছিলো কারণ প্রথম দিন যেমন বিয়েটা শুনেছিলাম বিয়ে ঠিক হয়ে গেলো সেরকম বাবু আশাটাও

যেতে যেতে হ্যাঁ Doctor দেখালাম Center এ এখানে কথা বললাম পরে ওই Injection গুলো দিতো কি লাগতো

তারপর তো তোমার ডাক্তার দেখলাম তখন আবার লজ্জা লজ্জা লাগছিলো প্রথম প্রথম আমি

তারপরে বাড়ি গেলাম আর একবার বাবা নিয়ে গেলো ওখানেও Health এর

জানিনা ছেলে কি মেয়ে হবে তাও আমরা বাবু বাবুই করতাম

আনন্দ হতো হ্যাঁ আস্তে আস্তে যখন মানে আমার প্রতি Care নিচ্ছে এ করতো তখন ভালো ও লাগতো বলো একটা Baby এলে সবাই কতটা সব কত কি হয়ে যায় হ্যাঁ তখন ভাল লাগত হম ভালো ভালো খেতাম ফল মূল ওটা সেটা ফলমূল নিয়ে আসতাম কত খেতে বলো তুমি সব fridge এ পরে থাকতো

বমি হয় তারপর

এইযে এটা আমি Injection দিতো আহ ওষুধ তোশুদ তো খেতাম রাত্রে এটা সেটা Photo করতে যেতাম এ বলো হ্যাঁ

তারপরে বলতাম তারপরে আস্তে আস্তে বাবু যখন একমাস দুমাস তিন চারমাস হতো তখন পেটানো পাঁচমাস এর পর থেকে কেমন একটা নড়তো অনুভূতি হতো শরীরে কাঁটা দিয়ে উঠতো গা টা

নড়ত তো তুমি হাত দিয়ে দেখতে হাত দিয়ে দিয়ে বলতে দেখি দেখি

আমি তো বুঝতে পারিনি যে কি হবে আমরা বাবু বাবু করতাম ছেলে হবে মেয়ে হবে সবাই সমান ছিল আমি তো বলতাম মেয়ে হবে মেয়ে হবে হ্যাঁ তারপরে Finally একটা

তখন আমাকে চলে যেতে হবে বাপের বাড়িতে আমার মনটা তখন খারাপ তুমি কানছিলে কানতে কানতে গেলে মা ছিল সঙ্গে আমারও চোখ দিয়ে জল বেরোচ্ছিল কিন্তু জল তো বেরোবে বেরোবে করছে কিন্তু আর বেরোতে চাইছে না কারণ ছেলে তো ঐজন্য আর মন থেকে আর ই হচ্ছিলো বৌ এর সামনে কান্না

হ্যাঁ তারপরে তো বাবা আস্তে আস্তে এখানে থাকতাম ই করতাম মাঝে মাঝে পিঠে বেথা ধরে যেত টেনে ধরতো হাত পা হ্যাঁ হ্যাঁ এগুলো তো হতোই তারপরে তোমার উম বাড়ি গেলাম তখন ও প্রায় সেই বাবু আর ইয়ে হচ্ছেনা আহ মানে আস্তে আস্তে মাস এগিয়ে আসছে

আমি Phone করতাম প্রতিদিন খবর নিতাম কি করছো না করছো করছো হম ঘুরাঘুরি করছো কি খাচ্ছ হম দিয়ে আমাদের ওখানে পুজো ছিল বাবুর তো বৈশাখ মাসে date ছিল হ্যাঁ রক্ষাকালী পুজো ছিল হ্যাঁ পুজো হচ্ছিলো বলে আমার Date Over হয়ে যাচ্ছিলো

তারপরে আবার গেলাম তাও পুজোর পরদিনই বুধবার ছিল দিয়ে গিয়ে ওইখানে সামনে ইয়ে তে Health থেকে নিয়ে গেলো গাড়ি করে হম ওইতো আমি বারণ করছিলাম যেয়োনা যেয়োনা যেয়োনা যেয়োনা না ওটা তো ওদের নিয়ম না

তোমাকে Health থেকে গাড়ি করে নিয়ে গেছিলো

পড়লো হ্যাঁ আমাদের এখানে তো check করার পরেও কিছু ইয়ে দিচ্ছিলনা তখন আমি খুব কানছিলাম ভয়ে যে বাবুর চিন্তায় কেমনে আছি তারপরে বাড়ি ও চলে এলাম গিয়ে বাড়ি আসার পরে মা তোমাকে phone করলো তুমি বললে যে না না হ্যাঁ আমি রাত্রে বেলা গেলাম দোকান বন্ধ করে দোকানে খোলা রাখা

হ্যা Ambulance পরিসভা ছিল বর্ধমান এর Ambulance ছিল ওটা

সঙ্গে সঙ্গে একটু ভাত খেয়েই সঙ্গে সঙ্গে চলে গেলাম হ্যাঁ বর্ধমান হম বর্ধমান

Normal সুস্থর মতনই গেলাম শুধু Tension হচ্ছিলো

প্রচুর পরিমানে Tension কাজ করছিলো একটা আর কিচ্ছু যায়নি ইয়ে গেলাম ওখানে নিয়ে নিয়ে গেলো First জীবনের FirstHospital গেলাম অনেক ছোটোতে হয়তো আমি হয়েছি তখন আমি কোনোদিন Hospital কি জিনিস কোনোদিন যাইনি কেন বাবার ও Accident হয়েছিল হাতে হ্যাঁ আমরা তখন খুবই ছোট তখন আমরা যাইনি দাদারা ওরাই সব করেছে মানে Hospital বলে কি জিনিস জানতামই না মানে জানতাম শুনতাম কানে

হ্যাঁ Hospital মানে একটা ভয় কি হয় সব সময় কিছু কাটাকুটি